মানে সকাল সাড়ে-ছয়টা সাতটা সময় বাইরে বেরিয়ে দেখছি পুরো কুয়াশা, মানে চারদিকে কিছু দেখা যাচ্ছে না, এদিকে ঠান্ডাটা কিন্তু নেই, তারফলে এটাও অনেকটা আহ ক্ষতি করছে সবগুলোতে। হ্যাঁ একদমই ঠাণ্ডা সেরকমভাবে নেই অথচ কুয়াশা, এটা acculy কুয়াশা বলা যায়না এটা ধুলকণা এর সাথে মিশে থাকে, কলকারখানার ধোঁয়া সবমিলিয়ে এটাকে ধুয়াশা type এর বলা যায়। হ্যাঁ সেটা একটা কথা কারণ আমাদের এখানে এত polucation মানে দূষণে তো আহ weather এমনি golobal wormin এর জন্য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 আহ কিন্তু সেই তুলনায় তো আমাদের এখানে একদমই শীতটা এবার নেই, তাতে শরীরের ক্ষতি হয়েছে এবং আশপাশে যেইসব, সবকিছুতেই প্রভাব ফেলছে

আচ্ছা এই সময় কি দক্ষিণ ভারতেও সেরকম শীত পড়েনি? নাকি ঐদিকে শীতের প্রভাব টা কিছুটা হলেও এইদিকে থেকে বেশি? দক্ষিণ ভারতে তোমার শীতটা এইসময় খুব একটা থাকেনা কারণ, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি কয়েক বছর আগে তেইশে december এ তেইশে december এ আমার আন্ধ্রা প্রদেশ এ গিয়েছিলাম,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 মানে মোটামুটি temparater দশ একগারোই লেবে এসেছিল এবং যখন আমি ওখানে গেলাম তখন december এ আমরা fan use করেছি, মানে পাখা চালিয়ে রীতিমতো থাকতে হয়েছিল কিন্তু ওখানে weather টা একটা কি সুবিধা? ওখানে দিনের বেলা মানে আহ যখন রোদে ঘোরাফেরা করছি আমরা আহ বেশ গরম কিন্তু একটি সন্ধ্যের পর থেকে একটা বেশ আহ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে কিন্তু সেটাকে শীতো বলা যায় না, মানে কোন গরম জামা কাপড় পরার দরকার হয়না কিন্তু ঐ যে, সকালের যে একটা মানে গরম ভাব, ঐটা থাকে না সুতরাং দক্ষিণ ভারতে আমি এটা খুব আহ মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি বেঙ্গালুরু সতেরো-আঠারো দিন কাটিয়েছিলাম, januyary মাসে যখন আমাদের এখানে বেশ মোটামুটি ঠান্ডা থাকে , তখন ওখানেও আমি দেখেছি ওদের weather টা কিন্তু ওখানকার একটু অন্য রকম হয় মানে, ঠাণ্ডা খুব একটা থাকেনা সকালটা গরম কিন্তু একটু চাওয়া মতো জায়গায় গিয়ে বসি তখন একটা বেশি শীত শীত ভাব থাকে কিন্তু ওটাকে শীত ঠান্ডা ও বলা যায় না, সুতারং ওখানের weather টা কিন্তু আমাদের মত থাকেনা, আর এইদিকে আমাদের উত্তর ভারতের দিকে তো সারবছর মোটামুটি ঠান্ডা থাকে, এখন শীতকালে গেলে তো মনে হয় বরফের সমস্ত রাস্তা বন্ধ থাকবে, আমরা হয়তো ভালো করে করতে পারবোনা, তাই কি? হ্যাঁ আসলে আহ তো ভারত বল আর উত্তরবঙ্গ তে আহ যেমন গত বছরই আমরা সিকিমে গিয়েছিলাম আমরা চেকিং এর উদ্দেশ্যে এবং ওখানে, আমাদের december এ যাওয়া হয়েছিল শেষের দিকে, আহ মানে minas temparate মানে ছিলাম আমরা, এবং প্রথম যে তুষারপাত সেটাও আমরা ওখানে উপভোগ করেছিলাম। উত্তর ভারত বা উত্তরবঙ্গ এইসব দিকে যেতে গেলে যেমন, যারা শীতটাকে উপভোগ করতে চাই তাদের জন্য এই সময়টা একদম আদর্শ সময় কারণ, এখানেও একটা ঠান্ডার আমেজ থাকে।

ওখানে গিয়ে ঠিক আছে একটা স্বাচ্ছন্দ্যবোধ হয় কিন্তু যখন ফিরে এসে আমাদের এখানের এই গরমটা, উপ মানে সজ্য করতে হয় তখন গিয়ে সমস্যা হয়ে যাই, সুতারাং এটা নিভর করছে যার যার উপর, কে কোন সময়ে মানে যেতে পছন্দ করবে, যাতে আমার মনে হয় শীতকালটা বে মানে একদম আদর্শ সময় পাহাড়ে যাওয়ার জন্য।

সেই সেগুলো যদি না দেখতে পেলাম, তাহলে পাহাড়ে গিয়ে আর কি মজা? সেইগুলোতো একমাত্র শীতকালেই ভালভাবে উপভোগ করা যায়। তবে পাহাড়ি এলাকায় এখন যেটা বেশিভাগ দেখা যাচ্ছে এত উন্নায়নের একটা আহ ব্যাপার চলে এসছে না? তাতে কি হচ্ছে? পাহাড়ের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে যেমন আহ রাস্তা চওড়া করার জন্য আহ পাথর কাটা বা ডায়নামিক যে পাহাড় ভেঙ্গে, তারফলে কি হচ্ছে? ওখানে যে মানে আসল জিনিসটা সেটাও তো হারাচ্ছেই, তার সাথে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে অতিদ্রুত, তার ফলে সাধারণ মানুষের যে জীবনযাত্রা ওখানে খুব কিন্তু খুব দুর্বিষহ মানে ভাবা যায় না, এতটাই ওদের সমস্যার মুখ সম্মুখীন হতে হয়, শুধুমাত্র এই বাদ নদীতে বাদ দিয়ে যেখানে সেখানে আহ কোন একটা প্রকল্প হচ্ছে বা রাস্তাঘাট বড়করার জন্য চওড়া করার জন্য সেখানে কাজ চলছে,

পরিমাণ এবং সেটা ভবিষ্যতে গিয়ে কোথায় দাঁড়াবে? মানে কত মানে পরিবর্তন আরকি যে হবে? সেটা কিন্তু এখন খুবই একটা ভয়ের জিনিস হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ এগুলো ঠিক বলেছো, আর এদিকে, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যতো নষ্ট হচ্ছে, ঐখানে সব যায়গায় রিচার্ড হোটেল তৈরি করে, প্রাকৃতিক ভাবে পাহাড়কে উপভোগ করার মত যায়গা আর থাকছে না।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 কিন্তু ওনাদের সাথে কথা হচ্ছিল, ওই ওখানে এত যেই যাত্রীদের নিয়ে যাইয়ার জন্য, হেলিকপ্টার বা ঘোড়া কিছু সুবিধা গুলো করা হয়েছে। আহ তারপরে কি হয়েছে ওখানে যে জীবজন্তু আহ গুলো ছিল আগে তারা আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে, এবং এরফলে ওখানকার যে আহ যেসব গাছপালাগুলো ওখানে হয়, সেগুলোতে একটা প্রভাব পড়ছে এবং এত মানুষের সুবিধার ফলেসবাই পৌঁছে যাচ্ছে, সুতারাং ওখানে পরিবেশটা ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেটা ওখানকার মানুষদের একদমই আহ ঠিক পছন্দ হচ্ছেনা কিন্তু ওই যে উন্নয়ন, উন্নয়নের জন্য সবকিছু সরকারি হিসাবে সংস্থান পেয়ে যাচ্ছে কিন্তু,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 হ্যাঁ পরিবেশের উপর এটা একটা বাজে প্রভাব ফেলছে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে এখন আমাদের দিকে মোটামুটু ঠান্ডা, খুব বেশি ঠান্ডা পড়েনি, আহ উত্তরবঙ্গে একটু ঠান্ডা পড়েছে,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 না ওখানে তো আমারই তো সোনা কথা আমার নিজস্ব কোন অভিজ্ঞতা নেই কারণ, সেরকমভাবে আমি কিছুই করেনি তবে শুনেছি, ওখানে সারাদিনটা যেমন গরম থাকে সূর্যাস্তের পর থেকে, weather একদম change হয়ে ঠান্ডা একটা ভাব থাকে, আহ ওখানে তো আগেতো ওখানেও তো এখন এই যেমন দুদিন আগে খবরে দেখছিলাম, সারাটা মুরুভুমিতে গাছ

এর পেছনে কারণটা কি আছে? বা আমাদের বিশ্ব উষ্ণায়ন এতে আহ তারফলে কি এটা হচ্ছে কিনা? তাই নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে আশা করি ভবিষ্যতে, ঐ বিষয়ে আমরা জানতে পারবো আরো বেশি তবে, এইসব মানে, হঠাৎ করে কোন একটা যদি পরিবর্তন হয়, আহ প্রকিতিতে সেটা নিশ্চয় আহ কোন ভালো জিনিসের জন্যতো হবে না কারণ, এখন বিশ্ব উষ্ণায়নের জন্য তো জানোই চারিদিকে কি অবস্থা? যে পরিমাণে হিমবাহ গলে যাচ্ছে এবং জল স্তর বেড়ে যাচ্ছে সমুদ্রের সুতারং ভয়েরতো একটা কারণ অবশ্যই রয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই, আর এইদিকে এখন আহ যেরকম সকালের দিকে কুয়াশা থাকছে আহ বা সামনে জিনিস দেখা যাচ্ছে না ঠিকমত এতে কি প্লেন চলাচলের কোন অসুবিধা হচ্ছে? এই রকম weather এর জন্য?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 হ্যাঁ এক্ষেত্রে কি আমাদের মানে হাতে একটু টাইম নিয়ে বেরোনো উচিত, তাইতো মানে ধরুন আমার কালকে একটা meeting attentd করতে হবে argent তো আমার দুদিন আগে যাওয়া আহ booking করাটাই ভালো যদি incase আহ কুয়াশার জন্য flight cancel হয়ে যায়, তো এই ধরনের কি কোন প্রবনতা থাকে? হ্যাঁ নিশ্চয়ই কারণ এখন তো এমনি weather এর কোন আহ আগে থেকে ঠিক করা যাচ্ছে না। কখন কি রকম হবে? যেমন এই কিছু দিন আগে আমাদের এখানে যেরাম একটা refresation ছিল, তা বলল যে weather report এ যে ওই ঝড়টা হলে ওটা কেটে যাবে, যেটা তামিল-নাড়ুর ঐদিক দিয়ে ঝড়টা pass করেছে। তা এখন তো মানে সারাবছরই মোটামুটি ঝড়-ঝাপ্টা লেগেই রয়েছে, এবং সবচেয়ে ভয়ের কথা যে আহ যেখানে হচ্ছে সেখানে এত পরিমান জিনিসটা আহ weather এর একটা প্রাকৃতিক দুর্যোগের এবং তারফলে কি হচ্ছে? সেই যাগাটাতে affect হচ্ছেই, যেমন আমাদের এখানে এই কোলকাতাতেই তোমার বোলছিলেন যে একযায়গায় আমি একটা news এ দেখছিলাম, যে কিছু বছর পর কলকাতা জলের তলায় চলে যাবে কারণ, এত তাড়াতাড়ি আহ জল স্তর বাড়ছে, যেমন সুন্দরবনের ওই দিকে যখন আম্ফান হলো, সুন্দরবনের একাধিক এলাকা পুরো আহ জলের আহ তলায় চলে গিয়েছিল এবং ওখানে নোনা জল ঢুকে চাষবাসের প্রচুর ক্ষতি হয়েছিল এবং সুন্দরবনের বিভিন্ন যায়গা থেকে মানুষ তখন, অন্য জায়গায় স্থান্তরিত হচ্ছিল কারণ তাদের আহ মানে পশু পালন করা বা চাষবাস কোনটাই ওই রকম আহ মানে উপযুক্ত থাকছে না, তার ফলে কি হচ্ছে? তারা এক যায়গা থেকে অন্য যাইয়গাই স্থান্তরিত হচ্ছে কারণ জীবন জীবিকার জন্য, সুতরাং ভবিষ্যতে এরকম একটা সম্ভাবনা তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, আমি একদম একমত। যাইহোক আচ্ছা একটা জিনিস জানার ছিল যে এখন যে, আহ এই সময় যদি আমরা সমুদ্র উপকূলবর্তী কোথায় যায় যেমন পুরি বা দিঘা, তো সেখানে কি সমুদ্রে থাকার জন্য ঠান্ডা হওয়া বেশি? আহ দেখা যাবে বা শীত কি বেশি মাত্রায় দেখা যাবে? না কি এখান কার মতোনই থাকবে? বা এখানকার থেকে কম থাকবে, কিছু আপনি বলতে পারবেন? সমুদ্র তীরবর্তী এলাকাগুলো তে ওইরকম থাকে মোটামুটি সারাবছর একটা আহ আহ weather same থাকে, যেটা সকালবেলাটা গরম থাকে এবং কারণ পুরোটাই বালি আরই থাকে এবং সন্ধ্যায় সূর্যাস্তের পর থেকে আহ একটু ঠান্ডাটা মনে থাকে, এত শীতনা তা বলে গরমটা থাকে না কারণ, পুরি বা দিঘা আছে, তাদের আহ তার থেকে একই রকম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 সেটাই জানার ছিল, আর এখানে মনেহয় না আর এবছর নতুন করে শীতের কোন প্রভাব পড়বে, যে রকম ঠান্ডা আছে সেটাই মনে হয় আস্তে আস্তে কমতে থাকবে এবং আবার পুনারাই গরমকাল চলে আসবে তাইতো? এখন তো বাকি ঋতু গুলোর সে রকম তারতম্য দেখাই যায় না, যেগুলো মানে ফাগুন চৈত্র মাসে যেরকম থাকতো বসন্ত বা,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 না বসন্তকাল শরৎকাল এইসব ব্যাপারগুলো এখন খুব একটা মানে, নজরে পড়েনা কারণ বেশিরভাগ সময়টাই হয় গৃষ্মকাল। তাতে একটুখানি বর্ষাকালটা আহ মানে গতবছর একটু প্রভাব ফেলেছিল কিন্তু এবছর সেটাও মানে উপভোগ করা যায়নি এবং তার সাথে শীতটাও

হ্যাঁ মানে সারা বছরেই কম-বেশি গরম থাকবে আর কি। হ্যাঁ, ওটাই এখন হয়ে গেছে কারণে এই সরস্বতী পূজা যাওয়ার পর থেকে এখন গরম পড়তে থাকবে এবং আহ গতবছরের মত যদি এবছর ও হয় তারমানে, আহ বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে যেরাকম একটা কালবৈশাখী সন্ধ্যাবেলা হলেই, একটা গুমুট ভাবে তারপরেটা কালবৈশাখী, তারপর হালকা বৃষ্টি সেটা যেমন আহ এবছর পাওয়াগেল না সুতারং ওবছরো এখন কি হবে? বলাযাচ্ছে না এবং আহ আষাঢ় শ্রাবণ মাস থেকে যে বৃষ্টিটা সেটাও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 তাহলে খুব সমস্যা হবে কারণ, গত বছর আহ আমাদের এখানে আহ mikeing হয়েছিল anusoment হয়েছিল, যাতে বারোটার পর কেউ রাস্তাই না বের হয়। মানে যারা বয়স্ক কারণ, শ্বাস রোগের কারণ এত বেড়ে গিয়েছিল যার কারনে আহ সবাইকে সতর্ক করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল। scholl college আহ timeing change হয়ে গিয়েছিল। সবসময় পরিবর্তন করে দেয়া হয়েছিল যেহেতু এর আগে কখনো আমাদের এখানে হয়নি সুতারং আমাদের ওই ভাবেই হতে হবে যে, এখন যেহেতু গরমের পরিমাণ টা বেশি, সুতরাং শরীরকে কিভাবে সুস্থ রাখা যায়? গরমে খাবার-দাবার থেকে শুরু করে জীবন যাত্রার অনেক পরিবর্তন করতে হবে। মানে যেগুলো সকালের দিকের কাজ সেগুলো কে কমিয়ে যাতে সন্ধের পরেরদিকে করা যায় সেরকমই ব্যাবস্থা করতে হবে।

তো আগের বছর মোটামুটি পয়তাল্লিশ degrees মত আহ সবথেকে বেশি তাপমাত্রা উথেছিল, তাইতো গৃষ্মকালে? একদম একদম, এবছরতো আশা করা যাচ্ছে আরো বে বাড়বে।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 টা সেটাতো এখানে মোটামুটি এগারো-বারোতো নাবেই তাপমাত্রা শীতকালে। কিন্তু এ বছরতো মানে তারকোন ইয়ে পাওয়া যায়নি সুতারং আহ গরমটা এবছর আরো বাড়বে বো কোমবে তো না, সুতারং আমরা যে আগে থেক প্রস্তুত থাকতে হবে। যার জন্য ওটাতো মোকাবেলা করতে পারি সেইভাবে। দেখা যাক এবছর কিরকম weather থাকে? তবে আশাকরা যাচ্ছে আগামি বছরের মত অতটা গরম, হয়তো পোড় আহ নাও পোড়তে পারে। হয়তো বৃষ্টিপাতের একটুখানি আশা আমরা রাখতেই পারি। তোমাদের ওখানে বৃষ্টিপাতের কিরম ছিলো এই বছর? এবছর বৃষ্টিপাতে আহ সেরকম কিছুই ছিলনা, খুব কমই বৃষ্টি হয়েছে। আহ ওখান কার মতই এখানেও খুব কম বৃষ্টি হয়েছে। তো, অধিকাংশ চাষাবাদের ক্ষতি হয়েছে খরার মধ্যে দিয়েই গেছে, ফসলের খুব বেশি ক্ষতি হয়েছে।

ওদের আর্থিক ক্ষতি অনেকটা হয়েছে মানে আহ প্রকৃতি যত পরিবর্তন হবে, তত মানুষের জীবনযাত্রা প্রভাব ফেলবে, এটা তো একদম জানা কথা। এছাড়া অন্যতা হবে না কিন্তু আহ এখন প্রকৃতি যেমন উদাসীন হয়ে যাচ্ছে কারণ আমাদের ব্যবহারের ফলে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রাই আমরা যেইসব আহ মানে যেমন ভাবে অভস্ত্য হয়ে গেছি সেটা প্রকিতির ওপর এখটা প্রভাব ফেলবে এবং তার পরিবর্তে আমরা যেটা পাচ্ছি সেটা কে তো আমাদেরকে এখন মেনে নিতেই হবে এবং তার উপযুক্ত কিভাবে? আমরা জীবনযাত্রা করতে পারি সেটাই এখন ভাবার বিষয়।

হ্যাঁ সেটা তো অবশ্যই গাড়ি-ঘোড়ার পরিমাণ বিশেষভাবে covid এর পরে, মানে যানবাহন যে ভাবে পরিমানে biker four whiler যে পরিমাণ বেড়েছে এখান সংখ্যাই। আহ সে ক্ষেত্রে তো দূষণটা তো অতিরিক্ত মাত্রা বেশি হচ্ছে। তারফলে সেটাও এটা প্রভাব ফেলছে প্রকিতির উপর এবং আসপাসটও আমাদের যেমন আমদের এখানেই এত গরম, সে ক্ষেত্রে একটু গ্রাম বাংলার দিকে গেলে একটুখানি, আহ দেখা যায়যে ওখানকার আবোহাওয়া টা আবার একটু অন্য রকম। সেটা অবশ্য এই দূষণের জন্য কারণ, আমদের এখানে কাল-কলকারখানা যেরকম তেমনি, আহ গাড়ি-ঘোড়া এর সংখ্যা টাও অনেক বেশি। ভিতরে একটু খানে আহ দূষন মুক্ত ও fresh বা হাওয়া এগুলো পাওয়া যায় আরকি। মানে ওখানে গেলেই একটা আলাদা অনুভুতি হয়। যে সেই শহরের দূষণ টা এখানে নেই। একদম একদম, ওটাই কিন্তু সেটাও বা সম্ভব হয়ে ঊথে না কারণ, সবাই যদি গ্রামে গিয়ে থাকবে তো ওখান কার আহ এটাও নষ্ট হয়ে যাবে। সুতারং এখন এইভাবেই কত দিন চলবে? এই weather টি এখন weather এর যে আবহাওয়ার খামখেয়ালিপনা কে আমাদের এখন আহ সেইভাবে করে, জীবনযাত্রার করতে হবে কিছু করার নেই আর। ধন্যবাদ দিদি অনেক ভালো লাগলো আপনার সাথে। আপনার সম্পর্কে থেকে weather সম্পর্কে। ধন্যবাদ।

তখন তিনি পরিবারটিকেও আদমরা করিয়া যান সুলোচনার স্বামী পতিত পাবন ঠিক তা~ এর তাই করিলেন। বর্ষাকাল রোগে ভুগিয়া- একাধিককাল রোগে ভুগিয়া, একদিন তিনি বর্ষার দুর্দিনে গভির রাত্রে তিনি দেহত্যাগ করলেন সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত বসিয়া ছিলেন আর উঠ~ উঠেন নাই, স্বামীর নির্দেশে প্রানত্যাগ করিলেন। সুলোচনা তেমনি, নির্দেশে বসিয়া রইলেন। চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। ত্রয়োদশ বর্ষীয় অনুধা কণ্যা হেমামালেনি কিন্তু, পর্বে অদ~ অদূরে মাদুরের ওপর ঘুমাইয়া পরিলে তাহা কেও জাগালেন না, সে ঘুমোতে লাগিলো। পিতার মৃত্যুর কথা জানিতেও পারিলোনা। বাড়ির এক ভৃত্য নাই, দাসি নাই, দূর সাম্প্রদায়িক কোনো আত্নীয় পোর্যন্ত~ নাই । পাড়ার লোকও ক্রমশ্য ক্লান্ত হইয়া পড়িয়া ছিল। বিশেষ অপরাহ্নে হইতে, বৃষ্টি চাপিয়া আসিলে বলিয়া- আসিয়া ছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেও রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আশেনাই। বাহির অবিশ্রান্ত বৃষ্টি পরিতে লাগিল। ভেতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া, সুলোচনা কাঠ হইয়া বসিয়া ছিলেন। পরেরদিন সংবাদ পাইয়া সকলে আসিলেন। পুরুষেরা মরা বাহিরে করিয়া শ্মশানে লইয়া গেলেন। স্ত্রীলোকেরা গোবরজল ছড়ায় দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনা থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম-কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে, সেটি ক্রমশ্য একটা বিক্রয় করার যথাসময় স্বামীর শেষ কাজ সমাধা করিলেন। চুপ করিয়া ঘরে বসিয়া ছিলেন, মেয়ে জিজ্ঞাস করিল, কি হবে মা এবার? মা জবাব দিল ভঁয়ের কি মা? ভগবান আছেন। শ্রদ্ধা শেষে শ্রাদ্ধের শেষে যাত্রা যাহা বাঁচিয়া ছিল তাহা একমাস একমাসে ক্রমাগত ফুরিয়া আসতে লাগল। তারপর একদিন আকশে মেঘমুক্ত দেখিয়া প্রাতঃ~ ভাত না হইতেই তিনি ঘরে ঘরে দৌড়ে চাবি দিয়া মেয়ে হাতে ধরিয়া পাত~ পাত্রে আসিয়া দারিলেন দারিয়ালেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাব মা? মা বলিলো কোলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদা আছে? কে সে? কোন দিন তো তার কথা শুনিনি! মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পরেনি মা। হেমো হেম-

আমি ঘর ছেরে কোথাও যাবনা। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, দাঁড়াসনে মা হেম, সকালে হয়ে যাবে চলিতে চলিতে বলিল তিনি- তিনি তোকে অনেক লিখা-পড়া শিখিয়েছেন। সে সমস্ত জলে ফেলিসনে মেয়ে। মেয়ে তুই আমাকে কি বলবি হেম আমি জানি সে ঘরে বসে উম মেয়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাত জুটবে। কিন্তু তোর বিয়ে দেব কি করে বল, দেখি মা? হেম বলিলো, নাই দিলে! জাত যাবে যেরে। হেম বলিলো, গেলেই বা মা আমরা দুই মায়ে ঝি'য়ে থাকব, দুঃখ করে খাব, আর আমাদের যা থাকলই আর গেলই তাতেই বা কি? পৃথিবীর আরো অনেক জাত আছে, মেয়েরা বিয়ে না দিলে তাদের জাত যায়না। আমরা না হয়, তাদের মতই হয়ে থাকবো। মেয়ের কথা শুনে, সুলোচনা এক দুখের মাঝে এক্টুখানি হাসিল। বলিলেন, না তা হলে গাঁ ছাড়তে হবে। যানত যা~ জাত গেলে কেও উঠানে ঝাট দিতেও ডাকবেনা। হেম আর জবাব দিল না। অপ্রীতিকর স্মৃ~ স্মৃতির পশ্চাতে উদ্যোগ হইয়াছিল, সেইগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিলো। সে পথটা গঙ্গার পাশ দিয়া গিয়া গ্রামের ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শ্রীরামপুর Station এ আসিয়া পৌঁছাইছিলো। তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রমস- ক্রোশখানেক আসিয়া পথি~ উম পথিপার্শে সিদ্ধেশ্বরী ঘরে- এর ঘরের সম্মুক্ষে দাড়িয়া দাড়াইলেন গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলি~ বলিল, মা, সকাল হয়ে গেছে আর পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনার নিজে~ নিজেরও লজ্জা করছিলো। নীচে এক বৃদ্ধা প্রাতঃস্নান~ স্নানে আসিতেছিলেন তাঁহাকে জিজ্ঞেস করিলেন মা, শ্রীরামপুর Station এর পথ, এই পথ? বৃদ্ধা ক্ষণকাল তাঁহার মুখপানে চাহিয়া রইয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছ মা? সুলোচনা সে কথায় জবাব না দিয়া বলিলেন, station এ যাওয়ার পথ কো~ কোণ পথ মা? দেবালয়ে বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর railway line এর উপর আসিয়া পরিয়া ছিল, বৃদ্ধ সেই পথটি দেখিয়া দিয়া বলিল, এই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর rail এর রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়া যাও। rail এর রাস্তা ধরে সোজা বাঁ-দিকে গেলে। শ্রীরামপুর station এ পৌঁছাবে- যাও মা, ভয় নেই, কেউ কিছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া, মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পরিলেন। আমহার্স্ট street এর উপর, গণেশ~ গণেশচন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়িয়া ছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত, আর একটায় লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দোতালা বাড়িটা শুন্য পড়িয়া ছিল। নিচের তলায় এক

করিয়া মৃত্যকালে এত টাকা রাখিয়া গিয়েছিলেন যে, তাঁহার সন্তানেরা না থাকিয়া দশ সন্তান থাকিলেও কারো উপার্জনের করার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রি করিয়া ফেলিয়া- সমস্ত টাকা গণেশের bank এ জমিয়া- জমা দিয়ে নিশ্চিত হইয়া আলা~ আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা দশটা বাজে, তখনও সে কি-একখানা বই পরছিল, ভৃত্য আসিয়া বলিয়া বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি বলিয়া গণেশচন্দ্র বই পরিতে লাগিল। ভৃত্যটা খানিক পরেই ফিরিয়া আসিয়া বলিল, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গণেশচন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাস করিলেন আমার সঙ্গে? হ্যা বাবু, আপনার সঙ্গে। আপনার- তাঁহার কথা শেষ না হতেই সুলো~ সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। গনেশচন্দ্রের বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল এবং সুলোচনা চাকরটার দিকে চাহিয়া বলিল, তুই নিজের কাজে যা। ভৃত্য চলিয়া গেলে বলিল, গুণী তোমার বাবার কোথায়, বাবা? গণেশচন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল এবং জবাব দিতে পারিল না- জবাব দিতে পারিল না। সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবেনা বাবা! প্রায় বারো বছর আগে, তোমাদের এই পাশের বাড়িতে আমরা ছিলাম। এই বছর তোমার পৈতে হয়, আহ আমরাও বাড়ি ছেরে চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? গণেশ বলিলো, না, বছর তিন হলো তিনি মারা গেছেন! আর তোমার পিসিমা? তিনিও নেই, তিনি আরো আগেই চলে গেছেন। সুলোচনা দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিল, দেখেছি শুধু আমিই আছি। আমার মা যখন মারা যান তখন তুমি সাত বছরটি। আর তার পর পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হ্যাঁ, গুণী, তোমার সামনেই, আমি সম্মাকে মনে পোরবেনা রে?

হাত বাড়াইয়া তাঁহার চিবুক স্পর্শ করিয়া নিচের ওঙ্গুলির প্রান্তগুলি চুম্বন করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমিই। গণেশচন্দ্র একখানি চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয় এসেছি বসবই বৈ কি! হ্যাঁ রে, তুই এখনো বিয়ে করিস নি? এবার গণেশচন্দ্র হাসিয়া বলিল, এখনো তো মা সময় হয়ে উঠেনি। সুলোচনা বলিল, এইবারে হবে। বাড়িতে কি কেও কোন মেয়ে মানুষ নেই? না। রাঁধে কে? একজন বামুন আছে। এই অব্দি বলে আমি শরৎচন্দ্রের পথ-নির্দেশক গল্পটি শেষ করলাম। নমস্কার শুভ সন্ধ্যা। আমি রুম্পা দাস আমার সাথে আজকে আছে Miss মৌলি দে। তো আমরা আজকে ভীষণ ভীষণ একটা interesting ব্যাপার নিয়ে, মানে বলতে গেলে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা মানে সেটা ভীষণ interesting মানে নামটার মধ্যে জিনিসটার মধ্যেই interesting ব্যাপার আছে সেটা হলো entertainment বা বিনোদন বা মনোরঞ্জন, এখন তো মানে মানুষ উম মানে বি আমাদের যে regular ধরো কাজের সময় কিংবা আমরা যে কাজের মধ্যে নিজেদেরকে রাখি কিংবা থাকি কিংবা থাকতে হয়, সেগুলোর থেকে একটু বেরিয়ে এসে, একটু মনোরঞ্জন সবারই দরকার মানে

আমরা সাধারণভাবে যেভাবে জীবন যাপন করি নিজেদের কাজকর্ম পড়াশোনা এবং ব্যবসা যাই বলো না কেন সবটা তো আছে কিন্তু দিন শেষে আমাদের কিন্তু, মন ভালো রাখাটা ভীষণ ভাবেই প্রয়োজন এবং মন ভালো রাখতে গেলে কিন্তু আমাদেরকে একটুখানি বিনোদনের চোখ রাখতেই হয় কারণ আমরা জানি, যে বিনোদন হচ্ছে রঙের দুনিয়া বা রঙিন দুনিয়া যা আমরা বলে থাকি তো এখান থেকেই কিন্তু আমরা নিজেদের মানসিক অবস্থারও পরিবর্তন করতে পারি, তাই না? মধ্যে তুমি কি বলতে চাও মানে ঠিক কোন কোন বিষয়গুলোকে রাখতে চাও? নিয়ে আমাদের আগের মানে কি বলতো মানে আমরা মনোরঞ্জন মানুষ, কি বলতো মানুষ ভিন্ন প্রকৃতির সবার মানে সবার পছন্দ অপছন্দ জিনিস গুলো আলাদা যেমন মানুষকে কারর এটা ভালো লাগে কারর ওটা ভালো লাগে যে যে রকম ভাবে যার যেরকম মানে, choosing sense বলতে পারো কিংবা সে কার কিসে বেশি interest বেশি সেই হিসেবেএই মনোরঞ্জন ব্যাপারটাও না মানুষের মধ্যে সেরকমই কাজ করে, যেমন তুমি দেখবে আমার, মানে বয়স্ক আমার বাড়িতে যারা আছে, ধরো দাদু ঠাকুমা কিংবা আমার দাদু দিদারা মানে ওদের মনোরঞ্জন ব্যাপারটা একটু ভিন্ন আবার তারই মাঝে আমার মা কাকিমারা। আমার বাবা কাকারা,

হ্যাঁ সেটাই একদমই ঠিক বলেছ এবার আমরা যদি দেখি যে আগেকার দিনে তখন তো এতো TV ছিল না ঘরে ঘরে, তাই না radio তে গান শুনত radio তে খবর শুনত, তার মাধ্যমে কিন্তু মানুষ বিনোদনের জগতে ডুবে থাকত এইবার তার মানে যদি সময় দেখা যায় যে যখন মানুষের ঘরে TV ছিল না। তুমি একটু খানি লক্ষ্য করলে দেখবে রুম্পা যে আগেকার দিনে কিন্তু এই নাটক হওয়ার পাড়ায় পাড়ায় নাটক হওয়ার সংখ্যাটা কিন্তু বেশ ছিল যেটাতে দেখো এখন কিন্তু, আগেকার দিনে মানে মানুষের মনোরঞ্জন হিসেবে মানুষ এইসব নাটক বল যাত্রা পালা বলো, এইগুলোতে দেখবে বেশি মনোরঞ্জন পেতো তারা মানে এগুলোতে তাদের আগ্রহটাও খুব থাকতো মানে কত দূর দূর থেকে মানে ধরো, অনেক পাশের গ্রামের কিংবা তারও চার পাঁচ কয় কতটা দূরে গ্রামের কোথায় হচ্ছে সে সব খবর রেখে সেখানে, যাওয়া সবাই মিলে সবাই মিলে গিয়ে এই ব্যাপার গুলো তখন ভীষণ রকম ভাবে কাজ করতো তাই না? একদম তারা সবাই মিলে সেই জায়গায় যাওয়া একসঙ্গে সেই যাত্রাপালা দেখা ভীষণই তারা কিন্তু সেটাকে, মানে বলা যেতে পারে যে enjoy করত তো সেই থেকে যুগের তো পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক আহ কারণ আগের মতোন তো কোন কিছুই থাকে না এটাই দেখা যায় যে আগেকার দিনে কিন্তু, আমরা দেখেছি আহ যে উম কিভাবে আহ নাচের প্রতিযোগিতা বলো বা গানের প্রতিযোগিতা বলো এই সমস্ত জায়গা গুলোতে কিন্তু মানুষ খুবই ভাবে খুব যেতে পছন্দ করত। কারণ ওইখানে গিয়েও কিন্তু মানুষ অনেক শিক্ষার অর্জন করতে পারতো তাই না? দেখেও তো অনেক কিছু শেখা যায় আজকে কিন্তু যুগের পরিবর্তন ঘটেছে তা আমরা জানি।

থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্রের অনেক অনেক কিছুই ফেলা যায় এই বিনোদনের জগত তো বিশাল বড় একটা জগত । এবার তুমি বলো বা যে এই বিনোদন জগতের মধ্যে,

দেখো আমাকে আকর্ষিত করে বলতে দেখো তোমার আমার generation আমরা আহ মানে না সেরকম ভাবে ধরো entertain হওয়ার জন্য যাত্রা শুনতে যাব, আর না মানে আমরা বিভিন্ন দেখবে আমাদের advance যে যুগে ধরো কিংবা আমাদের এতে আমার বিভিন্ন ধরনের আমাদের তো এখন যাত্রাপালা কিংবা নাটক গুলো দেখি না বিভিন্ন ধরনের rock concert হলো কিংবা কোন আহ গায়কের live concert বলতে পারো এগুলোদিকে আমার interest আছে যেমন আমার নিজের personally আমি বলছি আমি নিজে রুপম ইসলামের মানে ফসিলসের বিশাল বড় fan বিশাল বড় fan